হ্যাঁ এখন যে পরিস্থিতিতে আছে খুব বেশি গরম ও না খুব বেশি ঠান্ডাও না রাত এ একটু ঠান্ডা লাগে কিন্তু দিনে মানে ওই সকাল বেলাটা হচ্ছে শীতের কাপড় পরে থাকা যায় পরে পরবর্তীতে মানে দুপুর time টা তে শীতের কাপড় না পরলেও চলতে তো ইয়া কর যদি time পাও আসলে তাহলে আসো এসে ঘুরে যাও ভালো লাগবে আশা করি যদি free থাকো আর কী পরীক্ষা কি শেষ তোমাদের? না সামনে পরীক্ষা এখন আসলে ক্লাস হচ্ছে তোমরা কি শীতের পিঠা খাইছো এবার? হ্যাঁ হ্যাঁ শীতের পিঠা তো খাওয়া হইছে

হ্যাঁ আসলে তোমাদের ওখানে যে পিঠা বানানো সবকিছু হাতের নাগালে পাওয়া যায় তো আমাদের এখানে আসলে একটু ঝামেলা হয় পাওয়া যায় কিন্তু মানে ওই গ্রামের ওই আহ স্বাদটা আর পাওয়া যায় না বানাইছে কিন্তু কি বলবো সেই অনুভবটা হয় নাই হ্যাঁ মানে গ্রামের যে আহ ধোঁয়া ওঠা চুলার ধোঁয়া ওঠা পিঠা গরম গরম খাওয়ার ব্যাপারটা যে ওটা পাওয়া হইয়া গেছে তুমিও তো আসতে পারো এই শীতের মধ্যে আসতে আসলে আসলে ভালো বুজ বুঝতে পারছ কারণ গরমে তো তুমি ঢাকার গরম সহ্য ই করতে পারব না এত পরিমান গরম থাকে আবহাওয়া এত এত মানে আহ তাপমাত্রা এত উপরে উঠে থাকে কি বলবো থাকবেই কারণ তোমাদের গাছপালা অনেক কম গ্রামে তো অনেক গাছ আর গাছের নিচে মানে বাতাস থাকলে খুবই বাতাস ফ্যান ও লাগেনা কিন্তু ঢাকাতে তো এই জিনিসটা নাই

তো এই দিক দিয়ে গ্রামের পরিবেশটাই ভালো না? মানে একটু শান্তিমত নিশ্বাস টা নেওয়া যায়

হ্যাঁ যাবো ইনশাল্লাহ আমার আমার মাত্র পরীক্ষা শেষ হয়েছে তো? দেখি যাওয়া গেলে অবশ্যই যাবো তোমরাও আসো এসে শীতের পিঠা টা খেয়ে যাও বা গ্রামের শীত কেমন এটাও দেখে যাও। আসলে এইবার তো আর যাওয়া হলো না দেখা যাক সামনের বার এবার তো আবার সবকিছু খুলেই গেছে ধরো ছুটিটা ছিল ছুটি টা শেষ হয়ে গেল আসো সামনের বারেই আসো আচ্ছা ঠিক আছে বাসার সবাই ভালো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা খাদিজা ভালো থেকো তাহলে মাঝে মাঝে যোগাযোগ রাইখো কথা বইলো।

আমিও ভালো আছি। So আহ এই মুহূর্তে কি cinema দেখছো recently?

হ্যাঁ মোটামুটি দেখা হচ্ছে এই মুহূর্তে। আহ Recently একটা web series দেখছিলাম সুরভীর বলে hotstar এ।

হ্যাঁ thriller ই একটু বেশি ভালো লাগে আমার দেখতে।

না শুধুমাত্র আমি হিন্দি আর english cinema ই দেখি বেশীরভাগ সময়।

হ্যাঁ, তারপর বলো বাড়ির সবাই ভালো আছে তো?

না না সতটাও মানে আহ franq নই আমি। হ্যাঁ প্রেমিকাকে নিয়ে মাঝে মাঝে যাওয়া হয়।

উম Recently দেখা হলো একটা cinema তোমার ওই উম বাংলা cinema একটা দেখা হলো নাটকের উপর পল্লব রূপের রূপকথা। বাহ! তুমি কি একাই গিয়েছিলে? ওহ! তাও ভালো একা একা cinema দেখার একটা আলাদাই মজা আছে।

হুম তা বটে। ভালো লাগলো বেশ। হ্যাঁ আমি নাম শুনেছি, অনেক নাটক লিখেছেন উনি। হ্যাঁ ওই আরকি তেমনই মানে খুব একটা যে বিশাল কিছু সেটা নয়, অনেক দিন আগে লিখতাম collage এ।

না এখন আর সেরকম লেখা হয় না। কেননা সেরকম সময় পাইনা আর আহ সেরকম আরকি এখন mentality ও নেই যে এখন লিখতে বসবো। হ্যাঁ তা বটে, এখন আর আরকি সময় হয় না। তো চেষ্টা করি মাঝে মাঝে লেখার। না সেই লেখাগুলো diary তেই থাকে, সেগুলো আর প্রকাশ পায় না।

হ্যাঁ মোটামুটি পড়া হয়। আগে যতটা পড়া হতো, এখন ততোটা সময় হয়না। তবে যেটুকু সময় হয় চেষ্টা করি। হুম? প্রিয় লেখক অনেকেই আছে। অনেকেই আছে শরঞ্জিত চক্রবর্তী, অনীশ দেব।

কথা বলতে বলতে থেমে যাচ্ছো বার বার, কিছু কাজ করছো?

হুম obviously বই তো কেনা হবেই। বই না কেনা হলে এখন মানে বইমেলায় যাওয়ার কোন দরকার নেই। না সেটা নয় কিনবো কিছু হয়তো কি রান্নার বই কিনলাম। একটু টুকটাক interest আছে আরকি। সেরকম কিছুই না, সব কিছুতেই আরকি টুকটাক interest আছে আমার।

তা বটে! শিখে রাখাটা better । গান টান শোনা হয় এখনো?

হ্যাঁ গানতো স্বাভাবিক চয়নতো শোনা হবেই। তা বটে! গান শোনাটা better । তো তোমার আহ কি মানে হিন্দি গান শোনা হয় না বাংলা? হম আর english? তুমি তো শুনেছি খুব english গান শুনো।

আমার প্রিয় অনেকেই আছে। ওই recently কাঁচা বাদাম গানটা যে গেয়েছে সে তাঁকে আমার খুব ভালো লেগেছে তাঁকে । আর Female voice যাদের আছে তাদের মধ্যে শ্রেয়া ঘোষাল, রানু মণ্ডল, ঢেঞ্চার পূজা।

হ্যাঁ দুইজন দুইজনের জনারে তাঁরা best ।

সেইরকম কোন plan নেই। বাড়ির পাশে একটা জঙ্গল আছে, মানে জঙ্গল means একটা গ্রাম side আছে ওইখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। আজকেও গিয়েছিলাম। আবার দেখি পরের রোববার যাবো।

শীতকালে আর কোথাও তেমন একটা বেরোতে ইচ্ছা করে না। হ্যাঁ তা বটে!

একটা company তে ছোট খাটো একটা job করি। ঠিক আছে। ওই চলে যায় আরকি। হুমম হ্যাঁ করোনার সময় OTT গুলা আরকি এতোটা famous হয়েছিলো। তার আগে অতোটা কেউ দেখতো না।

হ্যাঁ সেটাই মানে দুটো বছর পুরো gape চলে গেছে আমাদের। মানে একুশটা ততোটা না গেলেও কুড়িটা গেছে। একুশটা তো জুন, জুলাই থেকে মোটামুটি খুলে গেছিল সব কিছু কিন্তু কুড়ি সালটা পুরোটাই নষ্ট হয়েছে।

না এখন আর করোনা এতোটা সমস্যা হবে না। এখন তো টিকা বেরিয়েছে। তুমি বুস্টা ইয়ে booster dose টা নিয়েছো? হুম Covishield নিয়েছো? আমি তো Covaxin নিয়েছি।

আমি co~ Covaxin ই নিয়েছি।

মানে সরকারিভাবে নিয়েছিলে না বেসরকারিভাবে? ও সরকারিভাবে covax benefit ।

তো এখন কি করা হবে? গান শুনা হবে নাকি? আচ্ছা খুব ভালো, করো। এখনতো phone টোন তেমন একটা করা হয়না। উহ সেরকম একটা দেখা হয় না, বাস্তবেই life এই এতো cinema চলে। আহ একটা আরকি মহিলার সাথে এমন এক মহিলার সাথে পরিচয় রয়েছে, তো উনার সঙ্গেই যা cinema চলে তো আর দেখার ইচ্ছা হয় না তেমন একটা। আহ Thriller, mistry সব কিছুই চলে ওর মধ্যেই। আমি বলছি thriller, mistry মানে সব কিছুই হয় horror, comedy ।

দোস্ত হেয় না সেটা দেখা হয়নি plan আছে but যাওয়ার লোক পাচ্ছি না। হুম শুনেছি, হুম শুনেছি। সেটাই হ্যাঁ সময়েরই খুব অভাব।

যাই হোক তোমার সঙ্গে অনেক দিন পর কথা বললাম, বেশ ভালো হলো। যদিও তেমন একটা কথাবার্তা হয়না তো ভালোই লাগলো বেশ কথা বলে। চলো আবার একদিন এরকম।

Hello

ওয়ালেখুম আসসালাম ভালো আছি, তুমি কেমন আছো?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 কয়েকদিন ধরে তার জন্য। তাই? এই কারণে হঠাৎ করে তুমি কোনো খোঁজ নেই খবর নেই কি হয়েছে তোমার বলো তো? কিছু না ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছি প্রচুর, অনেকটাই দুর্বল লাগতেছে শরীর। তাই?

বিষয় হচ্ছে সুস্থ থাকতে হবে, শরীর যদি সুস্থ থাকে তাহলে মন ও ভালো থাকবে আর মন এবং শরীর কিন্তু পাশা পাশি দুইটা বিষয় ঠিক আছে?

আমরা যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকে তাহলে কিন্তু মানসিক দিক থেকেও আমরা সুস্থ থাকবো এটা কিন্তু স্বাভাবিক আবার মানসিক দিক দিয়ে যদি সুস্থ থাকি শারীরিক দিক দিয়েও কিন্তু সুস্থ থাকবো ঠিক আছে?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

তাই? তারপর দুই একদিন পর পর ই লাগতেছে। হ্যাঁ অব্যশই এখন শীতকাল ঠান্ডা লাগানো তো অব্যশই যাবে না হ্যাঁ? খাওয়া দাওয়ায় অব্যশই গরম পানি ব্যবহার করতে হবে কোনো ভাবেই ঠান্ডা লাগানো যাবে না। বিষয় হচ্ছে, শরীর কে ঠিক রাখতে হবে।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 হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমার এভাবে ঘন ঘন অসুস্থ হওয়ার কারণটাই খুঁজে পাচ্ছি না। শোনো ঘন ঘন অসুস্থ হওয়ার কারণ হচ্ছে কিন্তু vitamin পুষ্টি protein এগুলোর অভাবেই কিন্তু হয়ে থাকে ঠিক আছে? তাই তোমাকে নিয়মিত vitamin জাতীয় খাবার খেতে হবে, protein জাতীয় খাবার খেতে হবে, carbohydrate জাতীয় খাবার খেতে হবে, নিয়মিত mineral খেতে হবে পানি তো অব্যশই। হুম। বুঝছি কিন্তু আমি বুঝবো কিভাবে কোনটা কোনটা কখন প্রয়োজন? শোনো, বিষয় হচ্ছে একটা মানুষ সঠিক ভাবে সুন্দর ভাবে যদি বাঁচতে চায় তাহলে তাকে নিয়মের মধ্যে চলতে হয় হ্যাঁ? আহ কিছু কিছু মানুষ আছে যে শুধু চর্বি জাতীয় খাবার খায়।

protein জাতীয় খাবার পায় না যেমন মাছ মাংস এগুলো কিন্তু খায় না এর কারণে মানে তাদের আহ যে চাহিদাটা হ্যাঁ শরীর এর যে চাহিদাটা ওটা ঘাটতি থেকে যায়। ওটা পূরণ হয় না হ্যাঁ? আবার অনেকে আছে যে ভাত মাছ মাংস এগুলো সহজে খেতে চায় না কিন্তু সব কিছুই কিন্তু প্রয়োজন হ্যাঁ? শরীর কে সুস্থ রাখতে হলে আমাদের শর্করা জাতীয় খাবার খেতে হবে protein খেতে হবে, চর্বি খেতে হবে, vitamin খেতে হবে, খনিজ লবন mineral সবগুলোই কিন্তু খেতে হবে। খাদ্যের যেই ছয়টা উপাদান সবগুলোই কিন্তু প্রতি মানুষের জন্য অপরিহার্য।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 শর্করা জাতীয় খাবারগুলো চিনি কিন্তু এটা, এটা কি কারণে খেতে হয় সেটা জানি না। আচ্ছা শর্করা জাতীয় খাবার হচ্ছে চাল গম ভুট্টা ঠিক আছে? যাকে আমরা carbohydrate বলে থাকি। এটা সাধারণত আমাদের শরীরে শক্তি energy যোগায়। তুমি ভাত খাবার পর কি মনে হয় যে না energy ফিরে আসলো, এরকমটা মনে হয় না?

ভাত গম ভুট্টা এগুলো কিন্তু আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি হম এটা কিন্তু আমরা শর্করা প্রায়শই খাই। শর্করা ছাড়া কিন্তু কোনো বাঙালি দেখবে যে নেই বললেই চলে।

হ্যাঁ তারপরে যেমন protein রয়েছে, protein সম্পর্কে তুমি জানো? না। কেন?

হ্যাঁ protein এগুলো তো শরীরের ঘাটতি পূরণ করে যেমন মাছ, মাংস, ডিম, দুধ, মটরশুঁটি। মটরশুঁটি জানো বলো তো কি মটরশুঁটি? ওই যে সবুজ সবুজ গোল গোল ওগুলোই না? no মটরশুঁটি হলো শিমের বিচিকে আমরা বলি মটরশুঁটি। ওগুলো মটরশুঁটি? হ্যাঁ শোনো মাছ, মাংস, ডিম, দুধ এগুলো নিয়মিত আমাদের খাওয়া উচিত এগুলো protein জাতীয় খাদ্য দেহে ক্ষয় পূরণ করতে সাহায্য করে এবং দেহ বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক আছে? তা ছাড়া রয়েছে চর্বি, এর পাশা পাশি কিন্তু চর্বি খুবই প্রয়োজনীয়। যেমন আহ চর্বি আমরা পেতে পারি রান্নার তেলে তারপরে ঘি তে পেতে পারি, মাখনে পেতে পারি। তাছাড়া তো পশুর চর্বি রয়েছেই যেখান থেকে সহজেই চর্বি পাওয়া যায় তাই না?

ধরো আমাদের vitamin যেটা must needed খুবই প্রয়োজনীয় হ্যাঁ?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 রকমের vitamin আছে সবগুলো vitamin ই কি প্রয়োজন? অব্যশই vitamin এর মধ্যে রয়েছে

হ্যাঁ vitamin এর মধ্যে রয়েছে vitamin A, B, C, D, E, K এবং vitamin B twelve হ্যাঁ? আচ্ছা আহ তুমি বলো তো কোন vitamin এর অভাবে কি কি রোগ হয়? vitamin A র অভাবে রাতকানা রোগ হয়। তারপর? তারপরে vitamin B র অভাবে শিশুদের rickets রোগ type এর রোগগুলো হয়। বাহ good তারপর? অভাবে গলগণ্ড রোগ হয়।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

তারপরে vitamin E র কারণও vitamin E র কারণও আমার চুলে ত্বকে আমাদের ক্ষতি হয়। হম শোনো আমি তোমাকে ভালো ভাবে বলছি vitamin A খুবই গুরুত্বপূর্ণ একটি vitamin উপাদান যার কারণে রাত কানা রোগ হয়, অন্ধত্ব দেখা দেয়, অনেক লোক দেখবে যে তোমাদের অঞ্চলেও থাকতে পারে পাশা পাশিও থাকতে পারে যে তারা দিনে সাবলীল ভাবে দেখতে পারে কিন্তু রাতের বেলা দেখতে কিন্তু তাদের প্রচুর অসুবিধা হয় ঠিক আছে? অনেক লোক দেখবে কিছু কিছু মানুষ আছে যাদের এমনি time এও সচরাচর বিভিন্ন ধরণের মানুষেরই চোখে problem দেখা যায় তো ওগুলোয় কি vitamin এর অভাবেই হয়? হ্যাঁ vitamin A তো পাশা পাশি হয়ে কিন্তু তার পাশা পাশি অন্য কোনো কারণ থাকে হম অনেকের চোখে retina য়ে সমস্যা হয়ে চোখের যে eyeball আছে eyeball এ সমস্যা হয় হ্যাঁ? অনেকের চোখে কৃমি হয়। ঠিক আছে? যার কারণে এই problem গুলো হয় আহ তারপরে শোনো vitamin B, vitamin B র অভাবে তুমি তো বললেই যে মুখে ঘা হয় ঠিক আছে তারপরে neuropathy ছাড়াও রক্ত শূন্যতা খুবই মারাত্মক। রক্ত শূন্য কে তে তা কিন্তু হল anemia হ্যাঁ? এ কে anemia বলে anemia হলো রক্ত শূন্যতা রোগ ঠিক আছে এর অভাবে রক্তের পরিমান কমে যায় এর ফলে মানুষ দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে তারপর vitamin C এর অভাবে scurvy রোগ হয় vitamin D এর অভাবে rickets রোগ হয়। vitamin E খুবই প্রয়োজনীয় ঠিক আছে? এর জন্য প্রজনন ক্ষমতা হ্রাস পায়।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 আমাদের কোথাও আমাদের হাত কাটি গেলে গায়ে রক্তটা বন্ধ হতে চায় না প্রচুর পরিমানে রক্ত যায় ওইটাই হচ্ছে?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 কোনো কারণেই দেখবে না যে রক্ত সহজে জমাট বাঁধতেছে এমন কিন্তু দেখবে না ঠিক আছে? তাই vitamin যে খুবই প্রয়োজনীয় ঠিক আছে?

আচ্ছা বলো বলো। কতটুকু প্রয়োজন আমার? বুঝিনি আরেকবার বলো।